এটি একটি আ বাইক -এর শোরুম যেখানে বাইক -এর প্রতিটা ব্র্যান্ড যে কোম্পানি থাকে হিরো হোন্ডা বা আদারস যত বাইক -এর কোম্পানি বা ব্র্যান্ড আছে।

এ বিয়ে বাড়ির অনুষ্ঠান যেখানে সবাই -এর সাদা শাড়ি পরে আসতে বলেছিল এবং দুটো রাজকন্যা সাদা শাড়ি পরে হেলিয়ে দুলিয়ে আসছে এবং পিছনে সবাই ক্যামেরা ম্যান গুনো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে।

যেমন এখানে একটা হিন্দি সিনেমার অ্যা চলছে এবং এখানের ফটো টার দেখা যাচ্ছে।

ট্যাব ভিক্টোরিয়া -র ফ্রন্ট সাইজ -এর ফোটো যেখানে আ বাইরে থেকে ব্যারিকেড করা আছে এবং ভিতরটা দেখা যাচ্ছে ভিক্টোরিয়া -র আ যে ময়দান।

একটি মেলা প্রাঙ্গণ। এবং --

এবং গ্রামাঞ্ছলের আভাস দেখা যায় ।

এটা রিলাএন্স জিও -র একটি ব্রাঞ্চ যেখানে রিলাএন্স ফ্রেশ স্মার্ট বাজার যেখানে অ আছে। এখানে একটা ষ্টোর --

যেখানে ভারতনাট্যম যেমন নাচেতে তেমন আ সুরের বা গানের জগতের যদি ভ্যারিটেশন করা হয় তাহলে দেখা যায় যে তবলা আমাদের বাঙ্গালীদের আ আরোজ্য।

এটা আমাদের সল্টলেক সেক্টর ফাইভ -এর আ স্বাস্থ্য ভবন।

এবং কেউ যদি রাত্রে বা কোন সময় এমারজেন্সি -তে আসা হয় এখানেই ভর্তি নেওয়া হ--

এবং আমাদের পাড়ার ছেলেরা আ সাইকেল নিয়ে এখানে গিয়েছিল।

এবং এখানকার যে ঘাসগুলো আছে ট্রিম করে কাটা। খুব সুন্দর জায়গা একটা।